এটি সম্ভবত একটি চার্চ -এর ছবি। এটির পাশে দুটি ক্রিসমাস ট্রি রাখা আছে।

বাঁ পাশে একটি নৌকো দাঁড় করানো আছে। সামনে ঘন জঙ্গল দেখা যাচ্ছে।

সামনে দিয়ে একটি রাস্তা চলে গেছে। রাস্তার মধ্যে দিয়ে একটি গাড়িকে দেখা যাচ্ছে।

সম্ভবত এই ছবিটিতে বাড়ি তরি হ-- ওপরে দুটি লোককে দেখতে পাচ্ছি যারা কাজ কর--

সম্ভবত এটি কোন লেদের ফটো । এখানে অনেক লোহার জিনিসপত্র দেখা যাচ্ছে পাশে এক --